দৃশ্যটি হলো একটি এয়ারপোর্ট -এর দৃশ্য ।

ছবি তুলছেন প্লেন -টা কে ব্যাকগ্রাউন্ড করে।

এই দৃশ্যটি হলো একটি বইয়ের দোকানের দৃশ্য।

যেটির নাম দাস লাইব্রেরি ।

ছোট ছোট উহ এখানে পেন্সিল ছোট রবার ।

এবং প্রচুর মানুষ ভিড় করে মা দূর্গাকে দেখছেন।

এটি হলো একটি মিষ্টির দোকানের দৃশ্য।

অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছেন।

ও পার্লর -টি একদমই ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে ।

এটি হলো স্কেল চেঞ্জিং হারমোনিয়াম ।

এই আকাশের ছায়াটি নদীর মধ্যে পরে দৃশ্যটিকে সুন্দর ও মনোরম করে তুলেছে।

কেউ বা তাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশে বাস এ উঠছেন।

রেস্টুরেন্টটি হলো একটি বাঁশের তৈরি রেস্টুরেন্ট ।

ও এক্ষুনি একটি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের জিম -এর যন্ত্রপাতি রাখা রয়েছে।

এবং তার নাম হলো রাকেশ হোন্ডা বলে লে --

সেখানে দেখা যাচ্ছে দুটি হাঁসকে।

চারিপাশে সুন্দর পদ্ম পাতা রয়েছে ।

দৃশ্যটি হলো একটি ওয়াটার পার্ক -এর দৃশ্য ।